এবং দূরে খোলা আকাশে রয়েছে তিনটি লোক রয়েছে যারা কাজ করছে পাইপ -এর কাজ খুবই সুন্দর একটি চিত্র।

এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ফলের দোকান যেখানে অনেকগুলি কমলা লেবু আঙ্গুর কালো আঙ্গুর রয়ে--

সুন্দর উম তৈরি করা এবং দূরে দেখা যাচ্ছে অনেকগুলি গাছ সবুজে সবুজ ভরে গেছে সুন্দর খোলা আকাশ এবং ইলেকট্রিক পোল রয়েছে। উপর দিয়ে তার গেছে অনেক খুবই সুন্দর লাগ--

এটি একটি মলের ছবি যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় জিনিস সামগ্রিক খুব সহজেই নিজে হাতে নিতে পারি এবং নিজে খুঁজে না পেলে--

এবং দেখা যাচ্ছে সাইডে একটি ছোট ও গাছ যেটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং উপরটা পুরোটাই খোলা আ পরিবেশ।

এই চিত্রে রয়েছে অশোক স্তম্ভের মতো একটা ছবি যেটা খুচরো কয়ে-কয়েনের মধ্যে দেওয়া থাকে।

এবং বড় বড় গাছ যেগুলো এই নিচ নিচে সাদা রং দিয়ে পাল্টানো রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখ। দূরে রয়েছে একটি বাড়ি।